রেস্টুরেন্টে চেয়ার টুল রাখা আছে।

ওয়াল -টিতে অনেকগুলো পোস্টার লাগানি আছে।

ওয়াল -টিতে একটি ঘড়ি লাগানো আছে। উপরে টিন -এর ছাদ। ছাদটিতে একটি বক্স দেখা যাচ্ছে।

এই ছবিটিতে আমরা হোটেল ইকো ভিলেস রিসোর্ট নামে একটি পোস্টার দেখতে পাচ্ছি।

এই ছবিটাতে আমরা একটি রাস্তা দেখতে পাচ্ছি।

ও একটি অনেক বড় মাঠও দেখা যাচ্ছে।

দোকানটির সামনে কমল ভান্ডার লেখা একটি পোস্টার টানানো ।

রাস্তার দুই পাশে বাজার বসেছে।

এই ছবিটিতে আমরা একটি রাস্তা দেখতে পাচ্ছি।

চারিদিকে অনেক গাছ এইসব এই ছবিটিতে দেখা যাচ্ছে।

চারপাশে অনেক গাছপালা ও সুন্দর দৃশ্যমান।

ঘরটিতে কারেন্ট -এর মিটার বক্স -ও দেখা যাচ্ছে।

এই ছবিটিতে আমরা একটি হলুদ রঙ্গের ঘর দেখতে পাচ্ছি।

কাঁচের দরজাও দেখা যাচ্ছে।

ঘরটির সামনে একটি লোক দাঁড়িয়ে আছে।

ট্রাক্টর -টির সামনে একটি বাইক দেখা যাচ্ছে।

এই ছবিটি দেখে মনে হচ্ছে এখানে কোনো প্রোগ্রাম চলছে।

এই ছবিটিতে আমরা একটি ঘর দেখতে পাচ্ছি ঘরটি সবুজ রঙ্গের।

পাশে একটি হলুদ জামা পড়ে একটি মানুষ দাঁড়িয়ে আসে।

অনেক মানুষ বসে ও দাঁড়িয়ে আছে।

এই ছবিটিতে আমরা দুজন মানুষকে দেখতে পাচ্ছি একজন মানুষ সাদা রঙ্গের জ্যাকেট পরে আছে।

মানুষ দুতির পাশে আগুন নিবানোর যন্ত্র রাখা আছে।

হলুদ রঙের জামা পরা একটি মানুষকেও দেখা যাচ্ছে।

ও একজনের হাতে একটি গিটার -এর বাক্স দেখা যাচ্ছে।

এই ছবিতে আমরা একটি দোকান দেখতে পাচ্ছি।

ঘরটির চারিপাশে অনেক গাছটস দেখা যাচ্ছে।

লাইব্রেরিটির ভিতরে অনেকগুলো বই পরপর সেলফের উপরে রাখা রয়ে আছে।

উপরে হলুদ রঙ্গের একটি ছাদ ও রয়েছে।

উপরের ওয়াল সাদা রংগের ।

এই ছবিটিতে সুইমিং পুলের চারিপাশে অনেক গাছও দেখা যাচ্ছে।

এই ছবিটাতে আমরা তিনজন মানুষকে দেখতে পাচ্ছি যারা এই নৌকাটিকে দেখছে।